হেয়ার এক্সপার্ট প্রফেশনাল সেলুন ।

তাদের কর্ম শিক্ষার কাজে ব্যস্ত রয়েছে ।

যেটি খারাপ হয়ে গেছে সেটি সরানো হচ্ছে ।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি--